রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার দুপাশে বালি আছে। দুপাশে অনেক বাড়ি আছে। একটা গাড়ি দেখা যাচ্ছে। একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছে। গাছ আছে গাছে অনেক আম দেখা যাচ্ছে। একটা দোকানও আছে। দেওয়ালে অনেক কিছু লেখা আছে। দেওয়ালে লেখা অনেক আছে।

পোস্ট দেখা যাচ্ছে কয়েক --

বাগান আছে। বাগানে অনেক ফুল দেখা যাচ্ছে সাদা কালার -এর।

আর দুটো কাকু দাঁড়িয়ে আছে। একটা কাকু নীল কালার -এর গেঙ্গি পরে কালো কালার -এর প্যান্ট পরে দাঁড়িয়ে আছে। কাকু দোকানের ওপরে বসে আছে ছাই কালার -এর শার্ট --

নদীটির জলের কালার ছাই কালার -এর। নদীটির সামনে ছটা বোট আছে একটি বড় --

একটা কারখানা দেখা যাচ্ছে। কারখানায় অনেক স্টাফ আছে।

দোকান দেখা যাচ্ছে। দোকানটির কালার হলু্‌দ সামনে আইডিয়া সিম -এর ছবি আছে সামনে ফোর জি লেখা আছে । দোকানের সামনে অনেক --

জানলাগুলো খোলা আছে পাশে একটু বাস দেখা যাচ্ছে। মানুষ --

পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে। দুর্গাপুজোর প্যান্ডেল -এর সামনে একটা ভোলে বাবা স্ট্যাচু দাড়ানো ।